আরেকটি ছেলে হেয়ার স্টাইল করে বসে রয়েছে দোকান টিকে দেখতে অসাধারণ লাগছে এই ছবিতে।

এটি একটি বড় ঘর ঘরটি আলো দিয়ে সাজানো ঘরের মধ্যে অনেক চেয়ার রয়েছে।

চারজন মানুষ বসে রয়েছেন এবং ঠাকুর কে প্রণাম করছে ছবিটি দেখতে অসাধারণ লাগছে আমার।